আয়নার সামনে কতগুলি ছেলে জিম করতেসে।

দোকানের উপরে রত্ন ভান্ডারের পোস্টার লাগানো আছে।

সামনে একজন লোক বসে রয়েছে।

দেওয়ালের পাশে অনেকগুলো পোয়াল রাখা আছে।

সামোনে একটি পাকা রাস্তা রয়েছে।

চানদিকে অনেক গাছপালা দেখতে পাচ্ছি।

মাঝখানে একটি বড়ো প্লেন দাঁড়িয়ে আছে।

দেওয়ালের পাশে একটি বড় টেবিল রয়েছে।

রাস্তার পাশে একটি বাইক দাঁড়িয়ে আছে।

উপরে একটি বড় পোস্টার লাগানো আছে।

চারিদিকে অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে।

এই সে সামনে একটা দোকান দেখতে পাচ্ছি।

দেওয়ালে অনেক বড় বড় দরজা রয়েছে।

জাহাজের পাশে একটি বোট দেখা যাচ্ছে।

মাঝখানে অনেক ছোট ছোট পাথর দেখতে পাচ্ছি।

রাস্তার মধ্যে একটি গাড়ি দাঁড়িয়ে আছে।

এইখানে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক ছোট ছোট দোকান আছে।

ছবিটিতে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি।

ছাদটি দেখে মনে হচ্ছে ঢালাইয়ের কাজ চলছে।

দোকানের ভিতরে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে।

ছবিটিতে আমরা একটি বাড়ি দেখতে পাচ্ছি।

বড়ো একটি পোস্টার দেখা যাচ্ছে।

রাস্তার মধ্যে অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে।

টোটোর পাশে অনেকজন লোক দেখতে পাচ্ছি।

উঠানের মাঝে একটি চেয়ার রাখা আছে।

সামোনে তিন চারটি চেয়ার দেখা যাচ্ছে।

ভিতরে অনেকগুলি জিম করার জিনিস রয়েছে।

এমন একটি ফাঁকা জায়গা দেখা যাচ্ছে।